লোকটি সাদা রঙের শার্ট পড়ে রয়েছে।

লোকটির পিঠে একটি কালো রঙের ব্যাগ রয়েছে

পাশে একটি বালতি রাখা আছে।

জঙ্গলটির ভিতরে একটি টিন দিয়ে ঘর রয়েছে।

সামনে আমি কয়েকটি দোকান দেখতে পাচ্ছি।

নদীটির চারদিকে বেশ কিছু গাছপালা রয়েছে।

এখানে আমি একটি রুম দেখতে পাচ্ছি।

একটি লোক এখানে গ্লাভস পরে কাজ করছে।

মাঠের মধ্যে বেশ কিছু বাচ্চা এখানে খেলা করছে।

নদীটির মধ্যে একটি নৌকা দাঁড়িয়ে আছে।